এবং তারা আর্ট পেপার রং আঠা দিয়ে বিভিন্ন কাজ করছে।

মা সন্তোষী গিফ্ট এন্ড কসমেটিকস ।

এইটা একটা দোকান যার নাম নিবেদিত।

আর সামনেই দুইটা স্কুটি একটা বাইক রাখা আছে।

এবং তার নিচেই ভেতরে কতগুলি জিনিস রাখা আছে।

দাঁড়িয়ে আছে এবং অনেকগুলি লোক--

বিভিন্ন ধরনের সস জলের বোতল সাজানো।

তার পাশেই আরেকজন লোক দাঁড়িয়ে--

সবুজ গাছ আছে সামনে একটা গেট আছে।

যেখান থেকে গাছ দেখা যাচ্ছে।

মাথা থেকে পা পর্যন্ত ঢাকা।

এটা একটা স্টেট ব্যাঙ্কের সামনের--

একটা মন্দিরের ফটো যেখানে বাইরে --

যেখানে অনেকগুলি বই রেকে সাজানো।

অ্যান্ড রেস্টুরেন্টের ফটো ।

এবং সাইডে অনেক জিনিসপত্র ব়্যাকের মধ্যে রাখা।

আর নাম হলো মনুরমা আইসকিম ফ্রাক্টরি ।

এটা একটা স্ন্যাক বারের --